গেট এর ওপরে একটি পোস্টার এটার মধ্যে কি একটা লেখা রয়েছে পোস্টারে তা বোঝা যাচ্ছে না।

প্লে গ্রাউন্ড রয়েছে সাইড -এ দেখছি তার সামনে একটি গাছ রয়েছে--

এখানে একটি অফিস দেখা যাচ্ছে এর মধ্যে লেখা রয়েছে সেন্সাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া --

কমপ্লেন রয়েছে ল্যাকটোজেন রয়েছ সেরেল্যাক্স রয়েছে--

আর এই ধারে দুটি কার পার্কিং রাখা রয়েছে। অনেকগুলো বাইক সাইড -এ রয়েছে। রাস্তা দিয়ে একটি মানুষ হেটে যাচ্ছে।

এখানে একটি ল্যাম্প পোস্ট দেখা যাচ্ছে-এ। এখানে একটি এ মহিলাকে দেখা যাচ্ছে যে গাছেদের পরিচর্যা করছে গাছেদের জল দি--